দুই ব্যাক্তি একজন আরেক জনের কাধে হাত দিয়ে মুখে খুবই হাসি নিয়ে দাড়িয়ে রয়েছেন।

এবং তারই সামনেই কতগুলি লাল রঙের বাস্কেট রয়েছে।

মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ওই একটু দূরে দেখা যাচ্ছে।

ও সামনে একটি গোলাপ ফুল দেখা যাচ্ছে ওয়াইট কালার এর। তো খুবই সুন্দর লাগছে এবং দোকানটি ভরা ভরা প্রচণ্ডই সুন্দর লাগছে।

এটি একটি ফুল গাছের দোকান এবং ফুল গাছ প্রচুর এখানে রয়েছে।

টবের মধ্যে করে নানান রক রকমের নানান রঙের।

এটি একটি রেল স্টেশান । রেল স্টেশানটির নাম বসিরহাট।

একটি চেয়ার -এ একটি মহিলা দাড়িয়ে রয়েছে এবং রাস্তার ওপরে একটি মহিলা তার বাচ্চাকে নিয়ে হেটে হেটে যাচ্ছে।

মেঝের মধ্যে রংগুলি করছে এবং রংগুলি--

কি সুন্দর কালো রঙের হাতি । সুরটাও খুবই সুন্দর। হাতির দাঁত দুটি সাদা সাদা এবং হাততিটি দাঁড়িয়ে রয়েছে ।

মাল সামগ্রী রয়েছে এবং দোকানটির সামনে।

এবং ক্রস বাইট থেকে শুরু করে আমুল দুধের প্যাকেট সমস্ত কিছুই রয়েছে।